মন্দিরের মধ্যে একটি ফ্যান আছে সাদা রঙের মন্দিরটির রং সাদা বর্ডার দেওয়া লাল --

চোরাটা লাল রং এবং হলুদ উম রং দিয়ে এবং সাদা রং দিয়ে সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে একজনের গায়ে হাত --

আর কাঁচের দরজা সামনে একটি পাপোস আছে পাপোস টির রং সবুজ দোকানটির সামনে --

কালো রঙের প্যান্ট লাল রঙের গেঞ্জি একজনার পড়নে আছে সাদা রঙের --

কাঁচের থাক থাক করা একটি বাক্স আছে । সামনে তিনটি উম পোল দেওয়া রয়েছে ।

বাড়িটির গায়ে লেখা রয়েছে হোটেল । সামনে একটি গাছ দেখা যাচ্ছে । এই উম এই হোটেল -টির জানলা গুলো --